উপর দিয়ে কারেন্ট -এর তার দেখা যাইতেছে দূরে অনেকগুলি গাছ দেখতেসি।

দোকানের চারিদিকটি লাইট দিয়ে ঘেরা।

ছেলুনের মধ্যে দুইটা চেয়ার দেখতেসি চেয়ার দুইটির কালার রেড ।

ভিতরে আঃ অনেকগুলি উম ট্যাডি পিলো রাখা আছে।

ভিতরে অনেকগুলি পোসনো উম পিকচার লাগানো আছে।

উপরে অনেক লাইটিং লাইটিং দিয়ে সাজানো।

এখানে একটা আমি বাঁশের ব্রিজ দেখতেসি।

আমি এখানে একটা পাহাড় দেখতেসি।

নদীর সামনে অনেকগুলি বসার যা বসে থাকার জায়গা আছে।

আমি এইখানে একটা ইলেকট্রিকশিয়ান দোকান দেখতেসি।

উম বিতরে বসার জন্য একটা চিয়ার রাখা আছে।

আমি এখানে একটা বড়ো মন্দির দেখতেসি।

উপরের চি টিনগুলি ট্রা-টাইল দিয়ে লাগানো।

একটা অটো অটো -টি কালার হলো ব্ল্যাক আর ইয়োলো ।

মাতের মদ্যে অনেকগুলি ছেলে ক্যারাটে করতেসে।

গ্যাস গোডাউন -টির দু চা পাশে অনেক গাছ গ্যাস গোডাউন -টির ভিতরে একটা গাড়ি লাগানো আছে।

বিল্ডিংটি ই উম ছাদ পেটানো হোয়াইট কালারের।

সামনে ওঠার জন্য দুইটা সিঁড়ি পাশে একটা কারেন্ট -এর তার ঝুলানো আছে।

ফুলের খেতটি সরষে ফুল দূরে অনেক গুলি কোলাগাছ দেখা যাইতেছে।

একটা উম রু ঘর দেখতে পাইতেসি এখানে অনেক লোক ফুল তুলতেসে।

দূরে একটা বাড়ি বিল্ডিং দেখা যাইতেসে।

অনেকগুলি খোপ খোপ জল রাখার পাত্র দেখতেসি।

আমি এখানে একটা ধানের মিল দেখতেছি মিলটি টিন দিয়ে ঘেরা সামনে উম লাইট লাগানো।

ইতো সামনে কয়েকটি লোক দাঁড়িয়ে আছে ভিতরে উম দুইটা ধানের মিল দেখতেসি উপরে একটা লাইট লাগানো আছে।

এখানে ভিতরে অনেকরে ভুসি বস্তা দেখতে পাইতেসি।

গ্যারেজ -এর ভিতরে তিনটা উম গাড়ি আর বুলেট গাড়ি আছে।

এখানে দূরে একটা বিল্ডিং অনেকগুলি বিল্ডিং দেখা যাইতেসে।

উম অনেক চারপাশে অনেক ঘাসের উম অনেক গাছে ঘেরা।

দূরে একটা প ঝান্ডা মানে যে তেরেঙ্গা দেখতেসি।

আমি একটা রেস্টুরেন্ট দেখতেছি রেস্টুরেন্ট -টি ছাদ পেটানো।

তিন চারটা টেবিল রাখা আছে টেবিল -টির কালার হল ব্ল্যাক ।

এখানে দুইজন খাইতে বসে খাইতেসে দেখতেসি এক--

একটা সাপাড়ি ওখায় রাস্তার মদ্যে দাঁড়িয়ে আছে।

আঃ উপরে কয়েকটা কাপড় লাগানো আছে সামনে একটা ঢোকার জন্য গেট -টা ডেকোরেট কোরা।

সামনে অনেকগুলি জালালা দেখতে পাইতেসি।

নীচে একটা ম্যাট রাখা আছে।

রুম -টি সাদ পেটানো এটা অ্যা এ রুমের ভেতরে অনেকগুলি জিনিস প্লাস্টিক -এর ভেতরে জিনিস রাখা আছে।

উম দূরে একটা বিল্ডিং দেখা যাইতেসে।

স্নানের মধ্যে একটা লোক ধূপ নিয়ে আছে ও ইয়েলো কালার একটা টিস-গেঞ্জি পরসে।

আমি একটা নদী দেখতেসি নদীটির মধ্যে দু তিনটা নৌকা দেখা যাইতেসে।

দুইটো নৌকার মধ্যে অনেক লোক দেখতেসি।

রুম -টি ছাদ পেটানো সামনে দুইটা গ্রি ইম শাটার লাগানো আছে।

পিছনে চেয়ার বোসার জন্য চেয়ার আসে।

আমি এখানে একটা পাহাড় দেখতেসি।

আমি একটি তাঁতের কারখানা দেখতেসি কারখানাটার মধ্যে দুইজন বসে তাত তৈরি করতেসে।